সেটা দেশ কে নিয়ে হোক সমাজকে নিয়ে হোক বা নিজেকে নিয়ে হোক এই চিন্তা ধারার সাথে কিন্তু একজন অশিক্ষিত বা মূর্খ মানুষের চিন্তা ধারার মধ্যে অনেক পার্থক্য থাকে তাই না

আমরা অনেক সময় বাসে চলাচল করি তাই, তাই না?

বসে চলাচল করার ক্ষেত্রে হয়তো তুই খেয়াল করেছিস যে যেসব helper বা driver রা হয়তো তারা তাদের জীবনে আহ SSC বা হচ্ছে HSC পর্যন্ত পড়েছে school এ বা college এর বারান্দায় গিয়েছে তাদের ব্যবহারটা কিন্তু একরকম হয় আর যারা একদমই পড়াশোনা করেনি

বস্তিতে বড়ো হয়েছে পড়ার সুযোগটা পাই নাই শিক্ষা অর্জনের সুযোগটা পাই নাই। তাদের ব্যবহারটা কিন্তু একদম ভিন্ন থাকে তাই না?

মানে তাদের ব্যবহারটা এরকম হয় যে হচ্ছে তারা আমাদের সাথে গায়ে পরে ঝগড়া করছে একটাকা দুইটাকার জন্য

হ্যাঁ সেটা তো অবশ্যই এখানে আমরা যেটা দেখতে পেলাম যে যারা একটু শিক্ষিত driver বা helper আমরা বলি তারা যে আচরণটা করে আমাদের সাথে তুমি যেটা বললা আর অশিক্ষিত driver বা Helper রা যে আচরন করে এখানে তো অবশ্যই শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করাই যাচ্ছে দেখা যাইতেছি যে খারাপ ব্যবহার করা অনেক সময় গালিগালাজ করা অনেক সময় তারা মহিলাদের সাথেও এমনকি শিশুদের সাথেও খারাপ ব্যবহার করে যেটা কিনা আমরা একটু শিক্ষিত type এর যারা আছে মানে helper বা driver তাদের থেকে সেটা আমরা লক্ষ্য করি না তো এই ক্ষেত্রে বোঝা যাই যে শিক্ষা কতোটা গুরুত্বপূর্ণ এবং একটা মানুষকে কতটা আদর্শবান করে তোলে। হ্যাঁ আমি তোর সাথে একদম এক মত পাশাপাশি এটা কিন্তু শুধু তোর আমরা যে দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে বাস বা মানে গাড়ির মধ্যেই না জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু শিক্ষিত মানুষ এবং মূর্খ বা অশিক্ষিত মানুষের মাঝে পার্থক্যটা আমরা দেখতে পাই এবং এ জন্যই কিন্তু বলা হয় যে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা

কারণ আমরা যদি পৃথিবীর দিকেও লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে জাতিতে শিক্ষার হার যত বেশি সে জাতি কিন্তু তত উন্নত

এবং তুই যদি একটা জিনিস লক্ষ্য করিস যে আহ যেরকম আমি এখন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করছি আমার অনেক জনকে আমি দেখেছি। আমি যদি তোর সাথে ছোট্ট একটা গল্প বলি যে এই যে আমাদের কিছুদিন আগে আহ করোনার একটা সময় গেলো

তো করোনার সময় আমরা প্রত্যেকে তো ঘর বন্দি ছিলাম

তার থেকে দুই থেকে তিন গুন বেশি চাষাবাদ বা ফসল উৎপন্ন করতে পেরেছে তার জমি থেকে এবং সে কিন্তু অনেক লাভোবান হয়েছে।

তার মাঝে কিন্তু ওই শিক্ষাগত যোগ্যতা আছে আসলে আমি কৃষি কাজ করব কিভাবে কাজ করলে আমার জিনিসটা ভালো হবে কিভাবে কাজ করলে আমি এখান থেকে ভালো একটা উৎপাদন করতে পারবো এই জিনিসটা কিন্তু তার মাঝে ছিল বলেই তার গ্রামে অনন্যাদের থেকে সে কিন্তু শিক্ষার্থী হওয়া সত্ত্বেও

দুই থেকে তিন গুন বেশি উৎপাদন করতে পেরেছে তো মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ধারাই মানে শিক্ষার যে একটা কত বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা কিন্তু আমরা আমাদের চার পাশের প্রত্যেকটা জায়গাই খেয়াল করলেই দেখতে পাই তাই না?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

হয়তো পরিবারের চাপের জন্য বা পরিবারের হাল ধরার জন্য তারা তাদের কাজ মানে জীবনের লেখা পড়া বাদ দিয়ে জীবন নির্মাণের জন্য যে কাজটা করা লাগে সেখানে চলে গেছে। তো যেটা দেখতে পেয়েছি যে আমারা তো এখনও লেখা পড়া করছি আলহামদুলিল্লাহ শিক্ষিত হচ্ছি কিন্তু তারা যারা বের হয়ে গেছে লেখা পড়া থেকে পরিবারে হাল ধরার জন্য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 আহ শিক্ষা অর্জন করতে পারছে না এই পরিবারের হাল ধরার জন্য আর তারা এখন হইত আমার অনেক বন্ধু দেখেছি যে garments এ ওরা পোষক কর্মী হিসেবে কাজ করতাছে তো এটা তো সত্যিই লক্ষ্য করা যাচ্ছে যে ওরা অশিক্ষিত হয়ে মানে শিক্ষিত অর্জন করতে পারছে না যেটা আমরা সত্যি লক্ষ্য করতে পারতাছি আমাদের সমাজের মধ্যে হ্যাঁ তুই হয়তো আর একটা জিনিস খেয়াল করবি যে আহ তোর যে বন্ধুদের উদাহরণটা দিলি তারা হয়তো নুন্নতম একটা শিক্ষা অর্জন করতে পেরেছে তাদের শিক্ষাটা হয়তো তারা পুরো মানে একদম তুই হয়তো এখন HSC পরীক্ষা দিলি তারপর বিশ্ব বিদ্যালয় জীবনে যাবি উচ্চ মাধ্যমিক যে পড়াশোনাটা পড়াশোনা আছে সেটা তুই সম্পূর্ণ করবি এ তোর হয়তো মানে তুই যত বেশি পড়াশোনার সাথে নিজেকে জড়িত রাখবি তোর জ্ঞান তত বাড়বে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

কিন্তু তোর যে বন্ধুদের কথা বললি তারা হয়তো class আহ যেটা বললি JSC পরীক্ষা অর্থাৎ অষ্টম শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর পরিবারের হাল ধরার জন্য তাদের কে garments এ যাওয়া লেগেছে কাউকে হয়তো বিদেশে যাওয়া লেগেছে দেশের বাইরে তো তাদের কিন্তু না ওই যে শিক্ষার যে জায়গাটা কিন্তু হয়তো একটু কমে অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে। হ্যাঁ আমি একটা বিষয় তোর থেকে জানতে চাই যে এই যে আমরা school, college এর শিক্ষার কথা বলছি এটা তো অনেক পরে but আমাদের জীবনের মূল শিক্ষাটা কিন্তু শুরু হয় আমাদের পরিবার থেকে ছোটো বেলায় যখন জন্ম গ্রহণ করি তার পরেই তো আমরা school এ চলে যেতে পারি না

আমাদের মূল শিক্ষা তো শুরু হয় আমাদের পরিবার থেকে। তো সে জায়গা থেকে তোর কি মনে হয় যে পারিবারিক যে শিক্ষাটা আমরা ছোটবেলা থেকেই সন্তানদের দিয়ে থাকি বা আমরা পেয়ে এসেছি সেটার সম্পর্কে তোর ধারনা কি মানে বর্তমানে আমাদের সমাজে কি ধরনের অবস্থা চলছে পারিবারিক ওই শিক্ষাটার জায়গায়। আমরা কি পারছি প্রত্যেকটা সন্তানকে সঠিক পারিবারিক শিক্ষাটা দিতে? তোর কাছে কি মনে হয়?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 প্রতিটা সন্তান কে সে মানে maximum প্রতিটা পরিবারেই স্বশিক্ষায় তারা তাদের সন্তানদের কে গড়ে তুলতেছে কিন্তু আমরা দেখতে পারছি যে অনেক পরিবারেই সেভাবে স্বশিক্ষায় সুশিক্ষ করতে পারতাছে না তাদের সন্তানদের কে তো অবশ্যই পরিবার হচ্ছে শিক্ষার প্রধান যে মাধ্যমটা হচ্ছে পরিবার আমরা মূলত পরিবার থেকেই শিক্ষা পেয়ে থাকি তো প্রথমত তো যে পরিবারে দেখা যাচ্ছে যে

এই হেই পোনা করতিছে তারপর দেখা যাচ্ছে কি বড়ো হয়েও তারা এই শিক্ষার ক্ষেত্রে তাদের এত মানে কি বলবে এটা এত মূল্যায়নটা নেই শিক্ষার ক্ষেত্রে তো এই উপলক্ষে আমি বলতে পারি যে অবশ্যই পরিবার হচ্ছে শিক্ষার মূল একটা মাধ্যম মানে আহ চাবি কাঠি যা পরিবার থেকেই মূলত জন্মের পর থেকেই পরিবার থেকেই শিক্ষার সম্পর্কে প্রধান জ্ঞানটা অর্জন করা প্রয়োজন এবং প্রতিটা বাবা মার উচিত প্রতিটা পরিবারের উচিত যেন তার শিশুকে সুশিক্ষায় স্বশিক্ষ করতে পারে। শিক্ষিত করতে পারে

বা হচ্ছে ABCD এক দুই তিন এগুলো শিখাবো

আমার মনে হয় যে পারিবারিক শিক্ষা বলতে সর্বপ্রথম যেই শিক্ষাটা চলে আসে সেটা আমার ব্যবহারিক গত যে শিক্ষাটা যে আমি যখন বাইরের একটি মানুষের সাথে কথা বলবো আমার আচরনটা কি রকম হবে? আমি যখন একজন অপরিচিত মানুষের সাথে দেখা করবো বা তার সাথে কথা বলবো তখন আমি আসলে কি ওনার সাথে কি ভালো ব্যবহার করবো নাকি খারাপ ব্যবহার এই যে ছোটো ছোটো বিষয় গুলো আমার মনে হয় একজন বাচ্চাকে ছোটো থেকে যদি তাদের বাবা মা তাদের পরিবার এই basic শিক্ষাটা এ মূল শিক্ষাটা দিতে পারে তাহলে তার জীবনে পরবর্তী সময় গিয়ে দেখা যাচ্ছে যে সে হয়ত উচ্চমাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে পারলো না কিন্তু তার পরিবার থেকেই যে একটা সুন্দর ব্যবহারিক শিক্ষা বা আহ মূল্যগত বা মূল্যবোধ গত যে শিক্ষা সে পেয়ে বড় হচ্ছে আমার মনে হয় এটা তার জীবনে যত জায়গায়ই যাক সেটা তাকে কাজে লাগায় যেরকম আমরা শুনেছি যে ব্যবহারই হচ্ছে বংশের এবং সেখানে কিন্তু এবং এখানে কিন্তু ব্যবহারটা আসে মূলত ওই পারিবারিক শিক্ষাটা

এইটাই যে তুমি যেটা এই মাত্র বললে ব্যবহারই বংশের পরিচয় সেটা আমিও বলতে চাইছিলাম যে বংশের যে এই ধারাটা যাচ্ছে সেটা কিন্তু পরবর্তীর একটা শিশুর বংশটা তার কেমন সেটা কিন্তু একটা মানুষের আচরন থেকে বোঝা যাই সে যদি এখন চোর হয় হয় অবশ্যই তার পরিবার থেকে সে ভালো শিক্ষা পায় নাই আহ যেমন ছোট বেলাই অনেক শিশু আমরা দেখেছি কি তারা অনেকমানে চুরি বাটপারি করতে শিখে গিয়েছে বা ছিনতাই তো সেখান থেকে অবশ্যই বোঝা যাই যে সে পরিবার থেকে সেই শিক্ষাটা অর্জন করতে পারে নাই বা তার পরিবার তাকে সেই শিক্ষাটা দিতে পারে নাই সে বাইরে থেকে চলে গিয়েছিল আহ আর তোর এই জায়গাতে যদি আমি একটু বলি যে এখানে কিন্তু পারিবারিক শিক্ষার সাথে আমরা তখন ছোটোবেলা থেকেই যে আমার শিক্ষার যে লক্ষ্যটা বা শিক্ষার যে উদেশ্যটা সেটা কিন্তু চলে আসে।

ওই জায়গাটায় তোর কাছে কি মনে হয়? যে শিক্ষার লক্ষ্য বা উদেশ্যটা আসলে কি হাওয়া উচিত?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 পরবর্তীতে আদর্শ মানুষ একজন ভালো মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই সেই চিন্তা টা মাথাই রেখে তার শিক্ষিত হতে হবে সে জন্য একটি সমাজের ভালো কাজে আসতে পারে মানুষের মঙ্গলের কাজে আসতে পারে পরিবারের মঙ্গলের কাজে আসতে পারে সেই চিন্তা গুলো তার মাথাই রেখে তার শিক্ষিত হতে হবে কিন্তু যদি এখন শিক্ষিত হয়েও যদি আচরণ গত ভাবে সে একটু করে সেটা কিন্তু হবে না। অবশ্যই তাকে একজন আদর্শবান শিক্ষিত মানুষ হয়ে উঠতে হবে। আমি এটাই মনে করি ভাইয়া। একদম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস এবং আমার কাছে মনে হয় বর্তমান সমাজে আমরা যে বই এর পুথিগত শিক্ষাটা নিই সেটা আমাদের মূল লক্ষ থাকে যে আমি কিভাবে ভালো চাকরি করবো কিভাবে একটা ভালো সুন্দর জীবন গড়ব বা একটা জীবন যাপন করবো একটা আরাম প্রিয় বিশাল বহুল জীবন করবো কিন্তু আমার কাছে মনে হয় বর্তমানে যে তুই এই মাত্র বললি না যে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওটা আমার কাছে মনে হয় আমাদের মধ্য থেকে ওই শিক্ষাটা এখন চলে গেছে যে আমার শিক্ষার মূল লক্ষটাই আমি নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবো মনে হয় এখন আমরা শিক্ষা অর্জন করি শুধুই আমার চাকরির জন্য আদর্শ মানুষ হওয়ার জন্য না তাই না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

মানে সমাজের ভালো একটা প্রতিষ্ঠানের কাজে না এসে সে নিজের জীবন নিয়ে সে অর্থের পিছনে ছুটে বেরাচ্ছে অবহেলিত তো যেটা দেখা যাই যে এরকম শিক্ষিত এরকম

শিক্ষিত মানুষ হতে হলে তাকে সব কিছু নিয়ে সমাজ কে নিয়ে দেশ কে নিয়ে চিন্তা করতে হবে শুধু যে শিক্ষিত হয়ে অর্থের পেছনে ছুটবে আমি মনে করি যে এটা একদমি ভুল ভাইয়া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 যখন হচ্ছে আমি আমার শিক্ষাটাকে ওই কাজে লাগাব যে আমি হচ্ছে নিজেকে আদর্শবান মানুষ এবং আদর্শবান শিক্ষিত মানুষ হিসেবে আমি গড়ে তুলতে যাচ্ছি ওই যে বেলনা যে স শিক্ষায় শিক্ষিত হওয়া

আমি যখন আদর্শ মানুষ হিসিবে গড়ে উঠতে পারবো স্বশিক্ষায় শিক্ষিত হতে পারবো তখনই দেখা গিয়েছে যে আমার দ্বারা আমার পরিবার উপকৃত হবে আমার সমাজ উপকৃত হবে আমার দেশ উপকৃত হবে এবং এই উপকারের ধারা বাহিকতা দেখা যাচ্ছে একজন মানুষ থেকে শুরু করে একদম প্রত্যেকটা মানুষের মাঝে হইত এটা চালু থাকবে। কিন্তু তাহার শিয়ারও শিষ্যরা কী সর্বদা এমনিভাবে অনুভব করেন? তাহাদের মুখে গান্ধীজীর নীতির কি পরিণতি ঘটে তাহাদের দ্বারা? ব্যাখ্যাত হইয়া এই নীতি কীভাবে জনসাধারণের কাছে পৌঁছায়? যখন রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবছর ইউরোপে ঘুরিয়া ও উনিশশো একুশের আগস্ট মাসে দেশে ফিরিলেন, তখন তিনি জনসাধারণের মনোভাবের পরিবর্তন দেখিয়া স্তম্ভিত হইয়া গেলেন। এমনকি ভারতে ফিরবার পূর্বে~ এমন কী ভারতে জ~ জনগণের reaction দেখিয়া স্তম্ভিত হইয়া গেলেন। জনগণের আচরণ দেখিয়া তখন তিনি স্তম্ভিত হইয়া গেলেন। এমনকি ভারতে ফিরিবার পূর্বেই তিনি ইউরোপ হইতে ভারতের বন্ধু দীপকের লেখা বহু চিঠিতে ‍ ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করিয়াছিলেন। ইহার বহু পত্রই মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। এই দুই মহা মনীষী রবীন্দ্রনাথ এবং গান্ধী ইহাদের মধ্যে মতদ্বৈত সত্যই লক্ষণীয়। ইহাদের পরস্পরের প্রতি পরস্পরের প্রীতি ও শ্রদ্ধা ছিল অপরিসীম। কিন্ত মনোভাব ও অনুভূতির মধ্যে ব্যবধান ছিল ভয়াবহ। যে ব্যবধান থাকে দার্শনিক ও প্রচারকের মধ্যে। একজন প্লেটু আর একজন সেন্ট পলের মধ্যে। আমরা একদিকে দেখি ধর্মবিশ্বাস এবং করোনা চাহিতেছে এক নতুন মানবতার প্রতিষ্ঠা করিতে। অন্যদিকে দেখি প্রশান্ত প্রমুক্ত উদার এবং ধীশক্তি চাহিতেছে সহানুভূতি ও বুদ্ধির মধ্যক। ক্রিয়া অং~ সমগ্র মানবতার আকাঙ্ক্ষা কামনাকে ঐক্যবদ্ধ করিতে। রবীন্দ্রনাথ গান্ধীজীকে র্সবদা শন্তু হিসেবেই দেখিয়া আসিয়াছেন এবং আমি তাহাকে প্রায়ই গান্ধীজীর সম্পর্কে সম্ভ্রমের ক~ সহিত কথা বলিতে শুনিয়াছি। যখন একবার মহাত্মা সম্পর্কে আমি টলস্টয় উল্লেখ করি তখন টলস্টয় অপেক্ষা গান্ধীজীর জীবন তখন টলস্টয় অপেক্ষা যখন কথা বলি~ তখন টলস্টয় অপেক্ষা গান্ধীজীর জীবন যখন টলস্টয়ের কথা বলি~ যখন টলস্টয় কথা বলি তখন টলস্টয় অপেক্ষা গান্ধীজীর জীবন প্রচন্ড পরিমাণে বিদ্বেষার্থক ছিল। ইহা এমনটাই ছিলেন যে তাহার ফিরিবার পূর্বে যখন যখন রবীন্দ্রনাথ গান্ধীজিকে সর্বদা শন্ত হিসেবেই দেখিয়া আসিয়াছেন এবং আমি তাহাকে প্রায়ই গান্ধীজীর সম্পর্কে সম্ভ্রমের সহিত কথা বলিতে শুনিয়াছি। যখন একবার মহাত্মার সঙ্গে আমি টলস্টয়ের উল্লেখ করি। তখন টলস্টয় অপেক্ষা গান্ধীজীর জীবন যে অধ্যাত্ম আলোকে অধিকতর প্রতিভাত রবীন্দ্রনাথ তাহা দেখাইতে চাহিছিলেন। কিন্তু এখন বুঝিতেছি গান্ধীজীকে তাহার অপেক্ষা আমিই ভালো বুঝিয়াছি। গান্ধীজীর কাছে সমস্তই হলো স্বভাব সরল সহজ-শুদ্ধ স্বব~ শুদ্ধ স্বভাব। তাহার সমস্ত সংগ্রামগুলি তাই ধর্মের মহিমায় মহিমান্বিত। টলস্টয় কাছে সমস্তই ছিল এক স্বদম্ভ বিদ্রোহ। দম্ভের বিরুদ্ধে ঘৃণা, ঘৃণার বিরুদ্ধে উচ্ছ্বাস, উচ্ছ্বাসের বিরুদ্ধে। টলস্টয় কাছে সকল কিছুই বল প্রয়োগ গান্ধীজীর কাছে সকল কিছুই বলের অপ্রয়োগ। উনিশশো একুশ সালের দশই এপ্রিল তারিখে রবীন্দ্রনাথ লন্ডন হইতে লেখেন আমরা গান্ধীজীর নিকট কৃতজ্ঞ কারণ মানুষের স্বর্গীয় সত্তায় ভারতের বিশ্বাস যে, আজও বাঁচিয়া আছে তাহা প্রমাণ করিবার সুযোগ তিনিই ভারতকে দিয়াছেন। গান্ধীজীর অভিযানের সাফল্য সম্পর্কে রবীন্দ্রনাথ সন্দেহ প্রকাশ করিলেও তিনি যখন ভারতে ফেরার পথে ফ্রাস হইতে রওনা আসেন তখন সকল দিক হইতেই গান্ধীজিকে সাহায্য করিবার পরিকল্পনা লইয়াই আসেন। এমনকি উনিশশো একুশ সালের অক্টোবর মাসের ফতোয়া অ্যাপিল টু ট্রুথ এর সম্বন্ধে আমি পরে আলোচনা করিব। যাহা এই দুটি মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করিয়াছিল, তাহাও গান্ধীজীর প্রতি সুন্দর এক প্রশস্তি গাহিয়া শুরু হয়। ভাষায় এমনটি সচরাচর দেখা যায় না। রবীন্দ্রনাথের প্রতি গান্ধীজীর মতবাদ~ মনোভাব প্রীতিময় শ্রদ্ধার মনোভাব। তাহাদের মধ্যে মতভেদের ফলেও এই মনোভাব কখনো বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় নাই। গান্ধীজি যে রবীন্দ্রনাথের সঙ্গে তর্কযুদ্ধে নামিতে অস্বস্তি বোধ করিতেন তাহা স্পষ্ট এই বুঝা যায়। ব্যক্তিগত মন্তব্যের উল্লেখ করিয়া গান্ধীজির কোন কোন বন্ধু ইহা সত্য এই তর্কযুদ্ধকে তিক্ত করিয়া তুলিবার চেষ্টা করিলেও গান্ধীজি তাহাদিগকে থামাইয়া দিতেন এবং তিনি রবীন্দ্রনাথের কাছে যে কতখানি ঋণী তাহা ব্যাখ্যা করিয়া বুঝাইতেন। এই দুটি মানুষের মধ্যে ভাঙ্গন প্রশস্তসর হওয়া অপরিহার্য হইয়া উঠিল। উনিশশো একুশ সালের নয়ই ফেব্রুয়ারি টু সিক্রেট ফর পাবলিকেশন এক প্রবন্ধে গান্ধীজি রবীন্দ্রনাথের সহিত তাহার বন্ধুত্ব সম্পর্কে আলোচনা করেন গান্ধীজি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে প্রায়ই আসতেন এবং ইহাকে বিশ্রামাভাস বলিয়াই ভাবিতেন। গান্ধীজি যখন ইংল্যান্ডে ছিলেন তখন তাহার ছেলেরা এখানেই থাকিতেন। গান্ধীজির প্রেম ও বিশ্বাসের অগাধ ঐশ্বর্য যে তিলকের মৃত্যুর পর হইতে কেবল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যয়িত হয়েছে~ হইতেছে। রবীন্দ্রনাথ উনিশশো কুড়ি সালে এর জন্য খেদ করেন। অবশ্য গান্ধীজি যে নিশ্চিন্ত মনে রাজনীতির মল্লভূমিতে নামিয়েছিলেন তারাও নহে যখন তিলকের মৃত্যু হইল তখন ভারতের রাজনৈতিক নেতা আর কেহই ছিলেন না। সুতরাং তিলকের শূন্যস্থান কাহারো না কাহারো পূরণ করার একান্ত প্রয়োজন ছিল। গান্ধীজীর বলেন, আজ যদি আমি রাজনীতিতে অংশগ্রহণ করিয়াছি বলিয়া মনে হয় তবে তাহার একমাত্র কারণ এই যে রাজনীতি আমাদিগকে নাগপাশের মত জড়াইয়া রহিয়াছে। আমরা যতই চেষ্টা করি না কেন ইহার হাত হয়েছে আমাদের কোনমতে অব্যাহতি নাই। আমি সহিত বুঝিতে চাই আমি রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাইবার চেষ্টা করিয়াছি। আমি রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাইবার চেষ্টা করিয়াছি তাহাও নহে, যখন তাকে ঢুকাইবার চেষ্টা করিতেছি। কিন্তু রবীন্দ্রনাথের ইহাই খেদ। উনিশশো বিশ সালের সাতই সেপ্টেম্বর তিনি লেখেন, মহাত্মা গান্ধীর যে নৈতিক শক্তির প্রতিভু এবং এই পৃথিবীতে যে একমাত্র প্রতিভু, সেই নৈতিক শক্তিকে আমাদের সকলের প্রয়োজন আছে। এই মহামূল্য সম্পদ যে রাজনীতির দুর্বল তরণীতে নিক্ষিপ্ত হইবে এবং বিভিন্ন বাসনার অবিরাম তরঙ্গাঘাতে জর্জরিত হইবে তাহা সত্যই ভারতের এক গুরুতর দুর্ভাগ্য। কারণ রবীন্দ্রনাথ বলেন, আত্মার আহুতি দিয়া মৃতকে বাঁচানোই ভারতের কাম্য। নীতি ও সত্যের আলোকে যাচাই করিয়া দেখিলে যে সকল সমস্যাকে তুচ্ছ ও মূল্যহীন বলিয়া বোঝা যায় সেই সকল সমস্যার সমাধানে আধ্যাত্ম শক্তির এই অপব্যয় বেদনাদায়ক। নৈতিক বলকে বলে রূপান্তরিত করা অন্যায়, অপরাধ। যখন জাঁকজমকের সহিত অসহযোগী অভিযান শুরু হইল এবং খিলাফত আদর্শ ও পাঞ্জাব হত্যাকাণ্ডের নামে দেশময় চাঞ্চল্য দেখা দিল তখন রবীন্দ্রনথ~ রবীন্দ্রনাথ ইহাই অনুভব করিতেছিলেন। জনতা অতি সহজেই উত্তেজিত হইয়া পড়ে এবং সময়ে সময়ে আক্রোশে ক্ষিপ্ত হইয়া ওঠে। সুতরাং জনতার উপর এই অভিযানের ফলাফল যে কি হইবে তাহা চিন্তা করিয়াই রবীন্দ্রনাথ ভীত হইতেছিলেন। তিনি জনসাধারণের মনকে প্রতিশোধ এবং অসম্ভব সফল ক্ষতিপূরণের কল্পনা হইতে ফিরাইয়া লইতে চাহিতেছিলেন। তিনি চাহিতেছিলেন এ অপূরণীয় ক্ষতির কথা জনসাধারণ ভুলিয়া যাক। তাহারা তাহাদের সকল শক্তি ও সাধনা দিয়া ভারতের জন্য এক অভিনব আত্মা গড়িয়া তুলুক। রবীন্দ্রনাথ গান্ধীজির মতবাদ এবং তাহার আত্মত্যাগের তেজময় শক্তিকে চিরদিনই প্রশংসা করিয়া আসিয়াছেন। তথাপি তাহার এই অসহযোগ আন্দোলনের নঞর্থক দিকটাকে ঘৃণা না করিয়া পারেন নাই। না এই অর্থবোধক সবকিছু হইতেই তিনি এক স্বাভাবিক প্রেরণাবশে দূরে সরিয়া দাঁড়ান। এই দৃঢ় বিশ্বাসের ফলে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের সদর্থক আদর্শের সহিত বৌদ্ধ ধর্মের নঞর্থক আদর্শের তুলনা করিয়াছেন। ব্রাহ্ম ধর্ম জীবনের সকল আনন্দকে শুদ্ধ করিয়া গ্রহণ করিতে চাহে। কিন্তু বৌদ্ধ ধর্ম চাহে জীবনের সকল আনন্দকে দমন করিতে। ইহার উত্তরে গান্ধীজি বলেন, গ্রহণ কলার মতোই গুরুত্বপূর্ণ এই বর্জন কলা। এই উভয়ের মিলনই মানবের প্রগতি। উপনিষদের শেষ কথা ত্যাগ। উপনিষদের রচয়িতারা ব্রাহ্মণের যে সূত্র দিয়েছেন, তাহা হইল নেতি, ইহা নহে। ভারতবর্ষ না বলিবার শক্তি হারাইয়াছিল, গান্ধীজি পুনরায় তাহাকে সেই শক্তি ফিরাইয়া দিয়াছেন। আগাছা তুলিয়া ফেলা বপনের মতই একান্ত প্রয়োজন। কিন্তু রবীন্দ্রনাথ স্পষ্টত আগাছা বাদ দেওয়ায় বিশ্বাস করেন না। তাহার কাব্যময় জীবন দর্শনের মধ্যে জগত যেমনটি আছে তাহাকে তেমনই দেখিয়াই তিনি সন্তুষ্ট হইয়াছেন এবং তাহার সঙ্তের প্রশংসা করিয়া তিনি আনন্দ পাইয়াছেন। রবীন্দ্রনাথ তাহার বক্তব্যকে অতীব সৌন্দর্যময় ভাষায় প্রকাশ করিয়াছেন। ইহা সৌন্দর্যময় কিন্তু ইহার সহিত জীবনের সম্পর্ক নাই। তাহার ভাষা যেন নটরাজের নৃত~ নৃত্য কোহেলিকার খেলা। রবীন্দ্রনাথ বলেন, সমগ্র দেশব্যাপী যে মহা উল্লাসের স্রোত বহিয়া চলিয়াছে তিনি তাহার সহিত নিজের মনের সুরটিকে বাঁধিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু পারেন নাই। নিজের ইচ্ছা সত্ত্বেও অন্তরের মধ্যে তিনি বাধা পাইয়াছেন। তিনি বলেন, হতাশার অন্ধকারে আমি মৃদু হাসি দেখিয়াছি, কণ্ঠস্বর শুনিয়াছি। এই কণ্ঠস্বর বলিয়াছে, শিশুদের পাশেই তোমার স্থান। তুমি তাহাদের সহিত বিশ্বের বেলাভূমিতে খেলা কর। সেখানেই আমি তোমার সাথে থাকিব। রবীন্দ্রনাথ বিশেষ সংহতিকে লইয়াই ক্রিয়া করেন, নতুন ছন্দের রচনা করেন। রবীন্দ্রনাথের কাছে সমস্ত সৃষ্টিই আনন্দময়। পত্র, পুষ্প সবই কেবল ছন্দ। যে ছন্দের বিরাম নেই বিধাতা পুরুষ স্বয়ং শ্রেষ্ঠতম জাদুকর। তিনি মহাকালকে লইয়া খেলা করেন। তিনি অবলীলায় দৃশ্যায়িত করেন গ্রহ-নক্ষত্রকে। তিনি স্বপ্নে ভরা কাগজের ভেলা প্রস্তুত করিয়া সেগুলিকে ভাসাইয়া দেন অনন্ত যুগের স্রোতঃস্বতীতে। রবীন্দ্রনাথ অসহযোগের কলকোহলা~ কোলাহলের মধ্যেও সংগীতের সন্ধান করিয়াছেন, কিন্তু পান নাই। তাই তিনি স্বগত বলিয়াছেন, তুমি যদি তোমার স্বদেশবাসীদের ইতিহাসের পরম সংকট মুহূর্তে তাহাদের সহিত পা মিলাইয়া চলিতে না পার, তবে সাবধান। বলিও না যে তাহারা ভুল করিয়াছে এবং তুমি নির্ভুল। তুমি সৈনিকের স্থান ছাড়িয়া কবির পঙক্তিতে গিয়া বস এবং ব্যঙ্গ-বিদ্রুপ ও অপমান সইবার জন্য নিজেকে প্রস্তুত কর। যে কেউ ওই একই কথাই বলতেন। একজন ভারতীয় গ্যেটে

রচনা করিয়া তাহার মধ্যেই সরিয়া গেলেন। কিন্তু রবীন্দ্রনাথ যে কেবলমাত্র সরিয়া গেলেন তাহাই নহে। তিনি বলিয়াছেন, নিয়তি স্থির করিয়া দিল তাহাকে স্রোতের বিরুদ্ধেই তরণী বাহিতে হইবে। ওই সময় তিনি কেবল কবিই ছিলেন না তিনি ছিলেন এশিয়ার অধ্যাত্ম দূত ইউরোপের নিকট। সেই সবেমাত্র তিনি ইউরোপ হইতে ফিরিয়াছেন, ইউরোপের জনসাধারণকে শান্তিনিকেতনে এক বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির উদ্দেশ্যে সহযোগিতার জন্য অনুরোধ করিয়া আসিয়াছেন। কিন্তু নিয়তির এমনই পরিহাস যে, তিনি যখন পৃথিবীর এক প্রান্তে প্রাচ্য এবং প্রতীচ্যের সহযোগিতার বাণী প্রচার করিতেছেন, ঠিক তখনই সেই মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে প্রচারিত হইতেছে অসহযোগের বাণী। সুতরাং অসহযোগ রবীন্দ্রনাথকে দুইভাবে আঘাত করিল। তাহার কর্মে এবং জীবন সম্পর্কে তাহার ধারণায়। তিনি বলেন, প্রাচ্য এবং পাশ্চাত্যের সত্যিকারের মিলনে তিনি বিশ্বাসী। অসহযোগের সহিত তাহার চিন্তাধারার সংঘর্ষ বাধিল। কারণ তাহার সমৃদ্ধ বুদ্ধি এবং মন সমগ্র পৃথিবীর সংস্কৃতির রসে পুষ্ট। রবীন্দ্রনাথ বলেন, সমস্ত মানবতায় যাহাই শ্রেষ্ঠ তাহাই আমার। মানবজাতির এই মহাসংগতির মধ্য হইতে কেবলমাত্র মানুষের অনন্ত ব্যক্তিত্বের উপনিষদে যাহার উল্লেখ আছে উদ্ভব হইতে পারে। পৃথিবীর জনসাধারণের সহযোগিতা যেন ভারতের মধ্য দিয়া প্রকাশ লাভ করে, ইহাই ইহাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ভারতের পক্ষে মিলনই সত্য দেবী অসত্য। মিলন হইল তাহাই যাহা সবকিছুই বোধ করে, গ্রহণ করে। সুতরাং ইহা বর্জনের দ্বারা লাভ করা সম্ভব নহে। প্রতীচ্য হইতে আমাদের অধ্যাত্ম জীবনকে বিচ্ছিন্ন করার বর্তমান চেষ্টা আধ্যাত্মিক আত্মহত্যারই চেষ্টা মাত্র। বর্তমান যুগে পাশ্চাত্যের প্রাধান্য ঘটিয়াছে। কারণ পূর্ণ পরিবার মত একটি আদর্শ পাশ্চাত্যে রহিয়াছে। প্রাচ্যের আমাদিগকে পাশ্চাত্যের নিকট শিখিতে হইবে। অবশ্য ইহা দুঃখের বিষয় যে, আমরা আমাদের সক্রিয় সংস্কৃতিকে গ্রহণ করিবার শক্তি হারাইয়াছি। তাই আমরা পাশ্চাত্য সভ্যতাকে তাহার নির্দিষ্ট স্থানে বসাইতে পারিতেছি না। কিন্তু পাশ্চাত্যের সহিত সহযোগিতাকে অন্যায় বলার অর্থ হইল হীনতম সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়া এবং মানসিক লভ্যের উদ্ভব করা। এই সমস্যা হইল সমগ্র বিশ্বের সমস্যা। কোন জাতি অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন হইয়া

ও সংস্কৃতিকে বর্জন করিতে অস্বীকার করিয়াছিলেন, রবীন্দ্রনাথও তেমনি পাশ্চাত্য সভ্যতাকে নির্বাসিত করিতে অস্বীকার করলেন। গান্ধীজির মতবাদ বাস্তবিক পক্ষে প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে কোন বাধার সৃষ্টি না করিলেও রবীন্দ্রনাথ জানিতেন যে, একবার হিন্দু জাতীয়তা জাগিলে তাহা এভাবেই ব্যাখ্যাত হইবে। বর্জনের মনোভাব ক্রমেই বাড়িয়া উঠিতে পারে। রবীন্দ্রনাথই হয় ভয় করিতেছিলেন। অসহযোগ আন্দোলনের গোড়ার দিকে যখন তাহার ছাত্ররা এ বিষয়ে তাহার পরামর্শ চাহিল, তখন রবীন্দ্রনাথ তাহার সংসয় ও উদ্বেগের কথা বুঝাইয়া দিলেন। স্কুল ও কলেজ বয়কটের অর্থ কি? রবীন্দ্রনাথ এই প্রশ্ন করেন। ছাত্ররা ত্যাগ স্বীকার করিবে, কিন্তু কিসের জন্য? পূর্ণতর কোন শিক্ষার জন্য নহে, অশিক্ষার জন্য। প্রথম স্বদেশী আন্দোলনের সময় একদল তরুণ ছাত্র রবীন্দ্রনাথকে বলিয়াছিল যে, তাহারা যদি তাহার আদেশ পায় তবে অবিলম্বে স্কুল-কলেজ ত্যাগ করিবে। কিন্তু রবীন্দ্রনাথ এইরূপ আদেশ দিতে অস্বীকার করেন। কলেজ ছাত্ররা তাহার উপর অত্যন্ত বিরক্ত হইয়া তাহার দেশ প্রীতিকে সন্দেহ করিয়া তাহাকে পরিত্যাগ করে। উনিশশো একুশ এর বসন্তকালে ভারত যখন ইংরেজি স্কুলগুলি বয়কট করিল রবীন্দ্রনাথ তখন লন্ডনে এবং এক আক্রমণশীল সাংস্কৃতিক জাতীয়তাবেদার দৃষ্টান্ত প্রত্যক্ষ করিলেন। রবীন্দ্রনাথের অন্যতম বন্ধু অধ্যাপক পি আর সেনের এক বক্তৃতার সময় কতিপয় ভারতীয় ছাত্র তাহাদের জাতীয়তাবাদের অপ্রাসঙ্গিক প্রকাশ করিয়া বসে। রবীন্দ্রনাথ রুষ্ট হইয়া শান্তি নিকেতনের পরিচালককে লেখা এক চিঠিতে ছাত্রদের এ অসহিষ্ণু মনোভাবের তীব্র নিন্দা করেন এবং তিনি

যথাসম্ভব মুক্তভাবে আমার গৃহে বহিয়া আসুক আমি তাহাই চাই। কিন্তু এই হাওয়ার ঝড়ে আমি উড়িয়া যাইতে রাজি নহি। কারাগারের ধর্ম আমার নহে, ভগবানের সামান্যতম সৃষ্টিরও ইহার মধ্যে স্থান আছে। কিন্তু ইহাতে কোন জাতির, কোন ধর্মের বা কোন বর্ণের উদ্ভূত স্পর্ধার প্রবেশপথ নাই। ইংরেজি সাহিত্য শিক্ষার সদগুণ সম্পর্কে গান্ধীজি সন্দেহ প্রকাশ করেন। বলেন চরিত্র গঠনে সহিত ইহার কোন সম্পর্ক নাই। তাহার মতে, ইহা ভারতীয় যুবকদের পৌরষ নষ্ট করিয়াছে। তথাপি গান্ধীজি এই সকল উল্লিখিত বাড়াবাড়ির জন্য দুঃখ প্রকাশ করেন এবং রবীন্দ্রনাথ যেমন ইঙ্গিত করিয়াছেন। মনে হয় নিজের মনোভাব সেরূপ সংকীর্ণ নহে বলিয়াই দাবি করেন। গান্ধীজির কথাগুলো যথার্থ এবং অকপট। কিন্তু রবীন্দ্রনাথের ভয় দূর হইল না।

জনসাধারণের সহিত প্রথম সম্পর্কে আসিয়াই লক্ষ্য করিলেন ও ভীত হইয়া উঠলেন। রবীন্দ্রনাথ দেখিলেন মানুষের স্বৈরশাসনের বিপদ আসন্ন। তাই তিনি একুশের অক্টোবরে মর্ডান রিভিউ পত্রিকায়

কারণ প্রতিবাদের পূর্বেই ছিল গান্ধীজির সুন্দর একটি প্রশস্তি। উনিশশো আট সালের প্রথম ভারতীয় স্বাধীনতা আন্দোলন বর্ণনা করিবার পর রবীন্দ্রনাথ ব্যাখ্যা করিয়া দেখাইয়াছেন যে, তখনকার রাজনৈতিক নেতারা বার্চ গ্লান্ডস্টোন ম্যাশিনি, গ্যারিবল্ডি প্রভৃতির ঐতিহ্য অনুসারে কেতাবি আদর্শের দ্বারা অনুপ্রাণিত হইতেন এবং তাহাদের বাণীও অল্পসংখ্যক মাত্র শিক্ষিত ব্যক্তিদের বোধগম্য হইত। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, তাহারা এক ইংরেজি ভাসিত আদর্শ আগাইয়া ধরিয়াছিলেন। কিন্তু তাহার পর আসিলেন মহাত্মা গান্ধী। তিনি তাহাদেরই একজনের মত পোশাক পরিয়া সহস্র সহস্র বিত্তহীনের কুটির প্রাঙ্গনে আসিয়া দাঁড়াইলেন। তাহাদের সহিত তিনি আলাপ করিলেন তাহাদেরই ভাষায়। অবশেষে কেবল কেতাবে উদ্ধৃত বচন নহে সত্যের উদয় হইল। মহাত্মা ভারতের জনসাধারণ তাহাকে যে নামে দিয়াছে তাহাই তাহাই সত্যিকারের নাম হইল। তিনি ছাড়া আর কে জনসাধারণের সহিত এমন অন্তরঙ্গ হইয়া অনুভব করিতে পারিয়াছে, আর কে অনুভব করিতে পারিয়াছে যে জনসাধারণই তাহার দেশের রক্ত-মাংস

বুদ্ধের আহবানে ভারতবর্ষ এক অভিনব মহিমায় বিকশিত হইয়া উঠিয়াছিল। মানুষকে বুদ্ধ শিখাইয়াছিলেন সকল জীবেদের প্রতি করুণা এবং মৈত্রীর কথা। ভারতবর্ষ নতুন জীবনে চঞ্চল হইয়া উঠিয়াছিল। তাহার শক্তি প্রকাশ পাইয়াছিল বিজ্ঞানে, সম্পদে। তাহা ছড়াইয়া পড়িয়াছিল মহাসাগর, মহা মরু পাড় হইয়া। কোন বাণিজ্যিক, কোনো সামরিক বিজয়ী কখনো এমন মহিমান্বিত হইয়া ছড়াইয়া পড়ে নাই। কারণ প্রেমই একমাত্র সত্য। কিন্তু এবার রবীন্দ্রনাথের সুরও বদলাইল, স্তব্ধ হইল স্তুতি। রবী~ রবীন্দ্রনাথ ইউরোপে থাকিয়াই সাত সমুদ্র পাড়ে ভারতের নবজাগরণের স্পন্দন অনুভব করিতেছিলেন। তাই রোমাঞ্চিত হইয়া স্বাধীন ভারতের মুক্তি পেতে নিঃশ্বাস লইবার প্রত্যাশা তিনি দেশে ফিরে আসিলেন। কিন্তু প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ তিরোহিত হইল। তিনি দেখিলেন, শাসনের এক আবহাওয়া সমস্ত জনসাধারণকে চাপিয়া আছে। বাহিরের কোন প্রভাব যেন তাহাদের উপর নামিয়া আসিয়াছে। তাহাদিগকে পিষিয়া দিতেছে, তাহাদিগকে একত্রে পিণ্ডাকৃতি করিয়া একই সুরে কথা বলিতে বাধ্য করিতেছে। তাহারা যেন একই পথে গড়াইয়া চলিয়াছে। সর্বত্রই আমি শুনিলাম সংস্কৃতি এবং যুক্তি ত্যাগ করিতে হইবে। থাকিবে কেবলমাত্র অন্ধ আনুগত্যের শাসন। কোন বাহিরে স্বাধীনতার নামে আত্মার বাস্তবিক মুক্তিকে পিষাইয়া মারা কতটাই না সহজ। রবীন্দ্রনাথের সংশয় ভীরুতা এবং আবেদন আমরা বুঝিতে পারি। সেগুলো চিরকালের, চিরযুগের। সে হইল নব খ্রিষ্টান ধর্মের প্রত্যুষে ধ্বংসমান পুরাতন পৃথিবীর শেষ মুক্ত মনের বাণী। যখনই আমরা কোন সমাজীয় বা জাতীয় আদর্শে অন্ধবিশ্বাসের স্রোতকে প্রীত হইয়া উঠিতে দেখি তখনই আমাদের মধ্যে এই সংশয় ও ভীতি আমরা অনুভব করি। রবীন্দ্রনাথের এই বিদ্রোহ বন্ধযুগের পুরাতন স্থবির বিশ্বাসের বিরুদ্ধে মুক্তাত্মার বিদ্রোহ।